এখানে একটি জলাশয়ের ছবি দেখতে পাচ্ছি। জলাশয়ের ঠিক ওপারে হে লোকেরা দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি নদীর জল জল আসছে দ্রুত বেগে।

গেটটি টি কি সুন্দর ভাবে ডিজাইন করা রয়েছে দূরে নীল আকাশ দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে ।